ওই প্রিয় চিত্র সাথী news ওইটাতে তো coverage পেয়ে যেতে পারে যখন তুমি ওইটা release করবে। না সেরকম কোনো জানা শোনা নেই। না ও ওসব বড় বড় level একদমই জানা শোনা নেই। আর ওই গুলোতে তো normal লোকেরা যদি কোনো airticle বা news ওইটা দিতে যায় ওতে তোট two এর মধ্যেও যদি কিছু প~ এর নিজের এই promotion বা কিছু করাতে চাও সেটাতেও তো টাকা লাগবে ওই টাকাতে তো দেখবে তুমি দুটো তিনটে ছবি বানিয়ে নিয়েছ। ঠান্ডা ঠান্ডা পড়েছে আর weather news এও বলছে যে এবার ঠান্ডাটা এই বছরে একটু বেশিই পড়বে। হ্যাঁ হ্যাঁ এখন তো ওই প্রায় চ~ চারটে বাজে তো এখন থেকে তো অন্ধকার আরাম্ভ হয়ে যাবে পাঁচটার মধ্যে হ্যাঁ হ্যাঁ।

আর এমনিতেও এখন তবে ওই ওই একটা একটা interesting news দেখেছিলাম তোমাদের ওখানে Bombe র ওইখানের ওই যে ছেলেটার Delhi নিজের girlfriend কে পঁয়ত্রিশ টুকরো করে দিলো তাঁর কিছু news আছে হ্যাঁ কোথায় কি হলো?

হ্যাঁ আচ্ছা উহ হম আচ্ছা এতে লাভ কি হয় এরা তো ধরা পড়ে যাচ্ছে না? তো এরকম কাউকে মেরে এই সব করে

বাবা এই সব জঘন্য news তার চেয়ে ভাল news না দেখা আমার তো আমি তো cable টাও কে~ delete করে delete বলছি।

হম হম ঠিক আছে চল পরে আবার কথা বলবো হ্যাঁ আচ্ছা এখন রাখছি দেখা হবে। hello কিরে কেমন আছিস? কি খবর টবর বল? হ্যাঁ ভালোই আছি। ভালো আছি বলতে সবার যেমন চলে যাচ্ছে বলতে সেই চলেই যাচ্ছে আর পরিস্থিতি তো আশে পাশে খুব বাজে পরিস্থিতি হম হ্যা অর্থনৈতিক economic হাল কেন হবে না বল তুমি এই যা অবস্থা প্রথমত এই করোনাতেতো আমাদের যাতা অবস্থা করে দিয়েছে করনার জন্য তুমি তো বুজতে পারছ যে

এই এখন যথেষ্ট পরিমাণে একটু হলেও stable হয়েছে এবারে ব্যাপার টা হচ্ছে কিন্তু প্রশাসন তো ঠিকঠাক মেনে চলছে না না

হম হম সত্যি কথা বলতে সাধারণ মানুষ অনেকটাই বুঝেছে অনেকটাই বুঝেছে না বোঝা নয় তবে কি যে যেমন দু হাজার উনিশ কুরিতে এতো একটা disaster এলো lockdown এলো যেমন ভাবে দেখাচ্ছিল যে এই পরিস্থিতি এরকম এরকম হ্যাঁ কারণ তখন তো দু হাজার উনিশ কুড়ি এ এমনও situation হয়েছে যে কি মানুষদেরকে রাস্তায় পায়ে হেঁটে না কোন transport এর ব্যবস্থা নেই পায়ে হেঁটে আমাদেরকে দুশো তিনশো কিলোমিটার পর্যন্ত এমনও হয়েছে হেঁটে যেতে হয়েছে বাড়ি কিন্তু সেই পরিস্থিতি টা এখন আর নেই কিন্তু তাও মানুষ এতো ঠেকে পরেও শিকছে না।

ঠিক আছে তখন থেকে তুমি হ্যাঁ black money টা তোলার জন্য যে এতো চেষ্টা করলো কিন্তু তুমি দেখো ultimately কিন্তু black money টা যতটা হ্যাঁ যতটা আসা দরকার তার থেকে বেশী কিন্তু মানে আমাদের যে নতুন যে নোট গুলো হল সেগুলো বানাতেই খরচা হয়ে গেলো হ্যাঁ তো সেইখানে আমাদের GDP টা down হয়ে গেলো কিন্তু তুমি দেখো যখন আমাদের কংগ্রেস হ্যাঁ কংগ্রেস ছিল ঠিক আছে কংগ্রেস থাকায় যখন আমাদের মনমোহন সিংহ যখন ছিলেন উনি যখন মনমোহন সিংহ যখন ছিলেন তখন তো মানে হ্যাঁ হতে পারে মানুষ টা খুবই চুপচাপ ব্যাক্তি কিন্তু ব্যাপার টা হচ্ছে কিন্তু তবুও আমাদের যে GDP যে সমস্যা গুলো সেগুলো কিন্তু অনেকটাই ধরে রেখেছিলো আর মানে আমাদের যে তখন তিনি যখন বেরিয়ে যাচ্ছেন অনেকটা হ্যাঁ অনেকটাই হয়ত অন্য কোন দিকে শখ সবাইত সব দিকে ভালো হতে পারেনা সবার কাছে ভালো হতেও পারে না হম কিন্তু যে উনি ওনার যে talent টা ছিল যে ভারতের অর্থনৈতিক বা

একশো পাঁচ টাকা হম একশো পাঁচ টাকা একশো হ্যাঁ হম হ্যাঁ ওটাতো up down করছেই ওটাতো up down করছে তুমি কতটা তুমি আরেকটা কথা ভাবো যে পেট্রোল এর কথাটা যখন বললে

ঠিক আছে কিন্তু আমাদের ভারত সরকার কি করলো পেট্রোল এর দাম টা কিন্তু same ই রেখেছিল মানে same রেখেছিল কি সেটা আবার বাড়িয়ে দিলো মানে যে duty টা হয় tax duty টা সেই duty টা কিন্তু আবার বাড়িয়ে দিলো যার জন্য কি আজকে আমাদের এই অবস্থা এক অবশ্যই যে পেট্রোল এর দাম যখন বাড়বে ডিজেল এর দাম পেট্রোল এর দাম এই তো কেন হবেনা তুই বল ডিজেল যাতায়াত হ্যাঁ ওটাই তো বলছি এই যে হ্যাঁ তখন তুমি যে তেলের দাম যখনই বাড়বে তখন তো export duty বাড়বেই বাড়বে নাকি হ্যাঁ সেটা সবজায়গায় দেবে কারণ তুমি ধরে নাও suppose আমি যদি তোমার এখান থেকে কলকাতা আমার এখানে আলু ভালো হয়েছে বা যাই ভালো হয়েছে সেটা যদি আমি কলকাতায় পাঠাই ঠিক আছে সেটা তার জন্য তো একটা transport cost লাগবেই। সেটা তো তখন include হবে না সেই product তার উপর এটা এই রকম করে তো সাধারণ জনগন কি খাবে তুমি বল সব জিনিস থেকে তুমি তো এখন দেখতেই পাচ্ছ মানে TV খুললেই মানে শুধু মূল্য বৃদ্ধি। মূল্য বৃদ্ধি মূল্য বৃদ্ধি এছাড়া মানে আর কিছু

মানে যে দাম টা ও ঠিকঠাক পাচ্ছেনা হম হ্যাঁ তুমি যখন এই কৃষিকাজ টা বললে না না না বলি বলি আমি বলি কৃষির কথা তুমি যখন বললে না তখন ওই আমাদের ভারত তো প্রথমে কৃষি culture এর উপরেই তো আমাদের base করে আমাদের base টা তো ও মানে বলতে পারো যে হ্যাঁ দেশ টাই উঠেছিলো প্রথম যখন আমাদের দেশের economy শুরু হয় হ্যাঁ actually আমাদের কৃষিপ্রধান দেশ যাবেই fifty percent কিন্তু আমাদের cover করত যখন ও first হয় তখন কিন্তু কৃষি নিয়েই কিন্তু first এ আমাদের কিন্তু fifty percent এর উপর cover করত GDP কিন্তু এখন সেই পরিস্থিতি টা দেখো যে সেই কৃষক রাই কিন্তু আজকে যারা আমাদের মুখে অন্ন তুলে দিচ্ছে তারাই কিন্তু দাম পাচ্ছে না আত্ম্যহত্যা করছে এ তুমি দেখনা এই যে bill টা হল গো তোমার আগের বছর মোদীর যে bill টা pass করেছিলো কৃষি bill টা ঠিক আছে সেটা যদি suppose তুমি ধরো ওটা যদি কৃষিদের ভালো মানে কৃষক দের ভালো রাখার জন্য বা

তোমার ভালোর জন্য যখন করবো তো আমি তোমার ভালোটাই দেখবো না এবার সব তো বাচ্ছা ছেলে না সবাই যথেষ্ট পরিমাণে বড় হয়েছে তাদের যথেষ্ট পরিমাণে knowledge আছে শুধু যে সরকারের knowledge আছে তাই বললে হয়না না কৃষক মানে যে সে বোকা বা

হম হম হম হম একটা কৃষক চাষ করে আমাদের মুখে অন্ন তুলে দিচ্ছে তুমি এটা মানে আজকে সারাদিন তুমি যদি খেতে হ্যাঁ আজকে সারাদিন তোমার শরীর খারাপ হলে খেতে না পেলে তোমার মা কিন্তু তোমার মুখে যেমন অন্ন টা তুলে দেবে এসে ঠিক আছে সেরকম কিন্তু যদি কৃষকরা আজকে না চাষ করে ঠিক আছে তাহলে আজকে মাও কিন্তু পারবেনা আমাদের মুখে অন্ন টা তুলে দিতে ঠিক কিনা বল হ্যাঁ হ্যাঁ এটা তুমি GDP তে কতটা ইয়ে পড়ছে বল effect পড়ছে বল তুমি ভাবো যে আজকে তুমি হ্যাঁ কত সাতশো জনের উপর না কত জনের উপর মারা গেলো ঠিক আছে? তারপর তোমরা ওখানে ধন্না দিয়ে থাকলেও তাদের একটা খরচা ঠিক আছে আজকে যখন সেখানে ভোট যখন সেখানে ভোট হচ্ছে কি তখন bill টা তুলে নিলো কি ভুল হয়েছে bill টা যখন ভুলই হয়েছিল এতদিন পর্যন্ত চালাবার কি দরকার ঠিক ছিল তখন এই ভোটের সময়েই বা তোলার কি দরকার ছিল আমার question টা এইখানে actual quality যতদিন এরকম ভাবে মানে তোমার কথাগুলো কেটে যাচ্ছে বল একবার হ্যাঁ অবশ্যই দেখো প্রত্যেকটা decision এর উপরই তো প্রত্যেকটা decision এর উপরেই তো আমাদের ভারতবর্ষ চলছে না আমাদের political decision এর উপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না না আমি আমি basically আমাদের ভারতের কথা বলছি হম হম তুমি আজকে ভাবনা নেপাল

আমি কথার মানে বলছি অবশ্যই আছে না থাকা নয় কথা বলছি কিন্তু ওখানে কিন্তু খুশী টা দেখে মানে আমরা যেমন ভারতবর্ষে GDP দেখি যে হ্যাঁ আমাদের GDP টা কত up হচ্ছে কত down হচ্ছে। নেপালে কিন্তু GDP কখনো দেখেনা জানো নেপালে কি খুশী টা কত মানে হচ্ছে কি কতটা খুশী তে আছে হ্যাঁ তুমি serious বলছি তুমি নেপালের মানুষেরা কখনো উম মানে টাকাপয়সা এদিক দিয়ে কারণ ওদের কি পুরোটাই তো মানে greenery পুরোটাই greenery ওরা একটা মানে তুমি যদি নেপালে যাও কখনো দেকবে তুমি মানে চারিদিকে ওদের greenery তোমার ঘর হোক চাই না হোক greenery নষ্ট করবে না

তোমার মনে হচ্ছে network problem করছে বুজলে কথা গুলো কেটে যাচ্ছে তোমার কথা গুলো একদম কেটে যাচ্ছে আমি বুজতে পারছি না। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? hello হ্যাঁ এবার শুনতে পাচ্ছি বল হ্যাঁ বল এবার বল তখন কেটে যাচ্ছিলো কথাগুলো আবার আবার হচ্ছে

হম হ্যাঁ কোন ফসলেরই দাম পাওয়া যাচ্ছে না হম

হম economic system ভাঙার জন্য কিন্তু অনেক কিছু দায়ী যেমন আমি তোমাকে বলছি যেমন তুমি ভাবো যে GST টা যখন আমাদের launch করলো যে আমাদের VAT system টা ইয়ে হয়ে আমাদের GST হবে ঠিক আছে GST তার আগে তুমি যখন কোন কোন প্রকল্প যখন তুমি সেটাকে ভাবছ বা সেটাকে যখন execute করবে তো obviously সেটাকে তোমাকে plan মাফিক করতে হবে পুরোটাই একদম plan obiously যখন সরকার করছে একটা কোন কাজ সেটাটো আরও বেশী plan নিয়ে করতে হবে না কিন্তু তুমি দেখো আজকে দু হাজার বাইশ হতে চলল এখনও পর্যন্ত GDP প্রত্যেকটা জিনিসের যে কতটা GDP হবে কতটা মানে GDP বসলে ঠিক হবে সেই rate টার মানে সেই product টার দাম সেটাও কিন্তু এখনও পর্যন্ত নির্ধারিত হয়নি ভালো করে সেটাও এখনও পর্যন্ত ইয়ে হয়নি এগুলো তো GDP তে আমাদের হম বল হম হ্যাঁ তাহলে? ভাবো তুমি

না আমার এই নিয়ে কোন মানে personally কোন idea নেই এটা একটু বললে ভালো হয় হম হম হম হম হম

হম হম আচ্ছা

আচ্ছা হম হম হম বুজতে পারলাম তোমার কথাটা কিন্তু এরকম করে চললে আমরা সাধারণ মানুষরা hello হ্যাঁ বল বলছি যদি এরকম করে যদি চলে তাহলে আমদের সাধারণ মানুষরাই হ্যাঁ বলছি যে যদি এরকম করে চলে তাহলে আমরা সাধারণ মানুষরাই কিন্তু মরব যারা মধ্যবিত্ত এবং যারা তোমার ধরো কি বলবো একদম নিম্নবিত্ত sorry যারা নিম্নবিত্ত মানুষ বা মধ্যবিত্ত মানুষ আহ এ weather change যা হচ্ছে তুমি তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে বলতে পারো এখন মেঘলা মেঘলা পরিস্থিতি তিনদিন ধরে মেঘলা মেঘলা পরিস্থিতি তিনফদিন আগে এতো গরম ছিল মানে সোয়েটার পড়ারই দরকার পড়ছিল না। তোমার বৃষ্টি টিসটি হচ্ছে নাকি ওই side এ? হ্যাঁ weather টা বেশ ভালো কিন্তু বেরোতে পারবে না lockdown আর সব থেকে বড় কথা তুমি যদি lockdown না হত বেরোতে গেলে একবার pocket এর দিকে তাকাতে পেট্রোল এর দাম যা। যখনই বেরোবে তখনই তো একবার দেখবে হ্যাঁ পেট্রোল এর দাম কত কত কিলোমিটার যাবো suppose যদি তুমি তোমার girlfriend কে ঘোরাতে নিয়ে যাবে girlfriend কে খাওয়াবে খাওয়ানোর আগে ভাবতে হবে যে আমি পেট্রোল টা ভরাতে পারবো কিনা ঘুরিয়ে নিয়ে আসতে পারবো কিনা

যে আজকে suppose তুমি ধরো যে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে কিন্তু আমাদের কাছে রীতিমত ভাবে tax নিচ্ছে আজকে হ্যাঁ আজকে তুমি আজকে ভারতে একটা statue of unity শুনেছ তো তুমি ঠিক আছে বল্লব ভাই ব্যাটল এর আজকে আমি এই জিনিসটার প্রতি বিরোধিতা করছি না যে আহ যে এরকম কোন জিনিস ভারতবর্ষে না হোক বা এরকম কিছু অবশ্যই ভালো জিনিস হয়েছে সেটা তো খুব ভালো কথা কিন্তু তুমি ভাবো যে খরচা টা করা হয়েছিল হম যে statue of unity এর জন্য যে এটাতে আমার এতো ইয়ে হবে মানে এতো লোক আসবে এতো সংখ্যক লোক প্রত্যেকবছর আসবে মানে একটা তো budget হয় না তো সেই budget অনুযায়ী আমাদের এই হ্যাঁ টাকাটা হ্যাঁ উঠে যাবে কিন্তু last এ দেখা গেলো কি না সেই টাকাটা উটছেও না মানে আমাদের যে মানে per day যেটা হিসেব করা হয়েছিল যে এতো টাকা minimum উটতে পারে সেই টাকা টাও উটছে না তুমি ভাবো এতো লাখ লাখ হ্যাঁ লাখ কোটি টাকা খরচা করে হ্যাঁ আমি বলি আমি একটু clear করি এই টাকা তো প্রথমত সাধারণ মানুষের pocket থেকেই গেছে আমার কথা হচ্ছে এটা কি এখন খুবই দরকার ছিল ভারতবর্ষের যে এতো GDP down হচ্ছে যে ভারতবর্ষে হ্যাঁ মন্দার অবস্থা চাকরী বাকরি নেই তারপর কত ছেলে কত মেয়ে বসে আছে বাড়িতে বড় বড় degree নিয়ে ঠিক আছে। এইসমস্ত জিনিস ভারতবর্ষে না দেখে কি এরকম কোন একটা পর্যটন কেন্দ্র ভারতে তো যদিওবা পর্যটন প্রচুর জায়গা ঠিক আছে ভারতে প্রত্যেক জায়গাটাই বলতে গেলে যে পর্যটন জায়গা তুমি যেখানে যাবে হ্যাঁ ওইটা হতো হতো কিন্তু এখন কি খুবই দরকার ছিলো? তারপর আমি একটা বলি যেমন দেখো bullet train, bullet train প্রকল্পটা যখন করলো ঠিক আছে তুমিই দেখো পুরো একটা যে deceission তুমি বলতে পারবে না যে সঠিক ভাবে নিচ্ছে আর সেটা কিন্তু suffer করছি আমরা সাধারণ মানুষই কারণ tax টা তো আমাদেরকেই ultimately দিতে হচ্ছে না tax এর টাকাতেই হচ্ছে। এটা তো আর ওরা কেউ নিজের pocket থেকে income করছে না না সব তো আমাদের pocket থেকেই যাচ্ছে তারপর bullet train টা হল সেটাও জাপানের কাছ থেকে টাকা ধার নিয়ে সেটাও কিন্তু এখনও পর্যন্ত বাস্তবায়িত বাঃ ভালোভাবে সেটাকে উঠে উটলো না ঠিক আছে তুমি ভাবো যে আজকে আমি দুহাজার তিনহাজার টাকা দিয়ে আমি কেন bullet train এ চাপব তাইনা? তিনহাজার টাকা দিয়ে আমি plane এ চাপব তাতে আমার standard বেশী। ঠিক কিনা আমাদের ভারতে মানুষ বোঝে standard ভারতে মানুষ কিন্তু timing বোঝে না ঠিক আছে আমাদের ভারতের মানুষের কাছে timing এর থেকে standard টা অনেক বেশী প্রকাসেবেল আমি plane এ চেপেছি কিন্তু যখনই বলবে আমি bullet train এ চেপেছি bullet কথাটা কিন্তু কানে ঢুকবে না ঢুকবে হচ্ছে train এ চেপেছি ও তুই train এ চেপেছিস আচ্ছা ঠিক আছে তুই plane এ চেপেছিস তুমি আধ ঘণ্টা travel কি কুড়ি মিনিট travel করো কি দশ মিনিট travel করো doesn't matter কিন্তু আমি plane এ চেপেছি।

কিছু decession তুমি বল না যে ঠিকঠাক ভাবে হচ্ছে এবার সেটা তো আমাদের GDP টে না হ্যাঁ ওই জন্যই তো আমাদের GDP এর হার টা নামছে ওই জন্যই তো GDP এর হার টা সব থেকে বেশী নামছে। হম হম যখন তুমি হ্যাঁ জেটা বলছিলে যে ভারতে কালো টাকা ইয়ে হবে তারপর টাকাগুলো নিজের টাকা ব্যাঙ্ক এ ঢুকবে হ্যানা হবে ত্যানা হবে কিন্তু ultimately তুমি দেখো যখন হ্যাঁ শুরু হল demonetization আমি তখন কলকাতায় থাকি পড়াশুনা করছি কিন্তু আমার হাতে আমার ব্যাঙ্ক এ কিন্তু টাকা আছে কিন্তু আমি কারোর কাছে গিয়ে কিন্তু

রাত্রি রাত্রি ভোর এর বাইরে রাত্রি রাত্রি ভোর একটা এ দাঁড়াচ্ছি টাকা শেষ আবার পরের দৌড়ে যাচ্ছি সেখানে গিয়ে দেখছি আরও তাড়াতাড়ি line জড়ো হচ্ছে টাকা শেষ মানে প্রথমত দুদিন খেতে পাইনি আমি সত্যি কথা আমার কথাই বলছি আমরা দুদিন খেতে পাইনি আমি থাকাকালীন একটা line এ হম তারপরেও তুমি একটা পেপারে হয়ত পড়বে যে গরীব মানুষের হ্যাঁ ভীষণ গরীব মানুষের বিয়ে মেয়ের বিয়ে হচ্ছিলো সে টাকা তুলতে গেছে হ্যাঁ সে টাকা পায়নি বলে তার মেয়ের বিয়ে হয়নি বলে সে suicide করেছে তখন এমন হয়েছে না সাধারণ মানুষকে suffer করতেই হবে হ্যাঁ suffer করতেই হবে আরে সাধারণ মানুষ তোমাকে কষ্ট করে ভোট দিয়ে তোমাকে নিয়ে এলো তুমি সাধারণ মানুষের কথা চিন্তা করবে না সাধারণ মানুষ তোমার কথা কেন চিন্তা করবে? হ্যাঁ তো হ্যাঁ করবে না নাকি করুক কিন্তু তোমাকে তো তার আগে preparation টা নেওয়া দরকার যে আমার চকে এতগুলো product মানে এতগুলো টাকার নোট আছে সেহেতু এখন আমাদের ভারতে কিন্তু কোন হবেনা কিছু কিন্তু হঠাৎ কিন্তু হঠাৎ করে রাত্রির পর নোটবন্দি এদিকে টাকাও নেই এদিকে টাকাও তারা supply করতে পারছে না এইগুলো মানে কি এগুলো বাচ্ছাদের মতো immaturity হ্যাঁ এবার তুমি একটা কথা ভাবো যে তোমার আজকে কুড়ি হাজার টাকা আছে তিরিশ হাজার টাকা আছে পঞ্চাশ হাজার টাকা আছে ঘরে আছে সেটাকে তুমি যখনই ব্যাঙ্কে দিতে যাচ্ছ তখন কিওন্তু ব্যাঙ্কে হাজার টা question তুমি একটা কথা বল যে আজকে আম্বানি বল আদানি বল ঠিক আছে এতো বড় বড় লোকেরা তাদের কি কখনো তুমি line এ দাঁড়াতে দেখতে পেয়েছ? হ্যাঁ তুমি বল তুমি কোনোদিন দেখতে পেয়েছ? তারা line এ গিয়ে টাকা তুলছে কি তাহলে তাদের কি black money নেই? হম হ্যাঁ তাহলে এরকম করে তো ultimately আমাদের GDP টা গেলো মানুষের হয়রান হল তারপর তোমার জিনিসের দাম বাড়ল পেট্রোল এর দাম বাড়ল তারপর মানে যাই বলবে সবই এরকম করে বাড়তে শুরু করছে আজকে তুমি পোস্তর দাম টা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখো আজকে আমার মনে পড়ে যে তিন টাকার পাঁচ টাকার শোও পোস্ত খেয়েছি হম হম হম হম হ্যাঁ আমার মা এর মামা বাড়িও বাঁকুড়া হ্যাঁ আমি জানি হম

যে আমার এই নামে কোন বস্তু আছে সেটাকেও যে খাদ্য খেতে হয় সেটা হয়ত জানবে। হ্যাঁ এটা illegal ব্যাপার স্যাপার একটা ঠিক আছে কিন্তু তুমি যখন illegal হচ্ছে আমাদের বাইরের লোকেদের আমাদের তো ভারতে অনেক কৃষিকাজ হচ্ছে মানে যেগুলো হচ্ছে তোমার অনেক জায়গা আছে সেই জন্য তারা চাষ করুক তো সেখান থেকে আমাদের সরকার produce করুক টাও করবে না বাঃ কৃষক কিছু কিছু কৃষকদের license দেখবে না তোমরা চাষ করো তোমাদের থেকে আমরা কিনে নেবো। তাতে কি সরকারের নিজের লাভ হয় আর কৃষকদেরও লাভ হয় তারা করবে না। না আমাদের তুমি না না তুমি একটা কথা বল একটা প্রকল্প দেখাও যে সাধারণ মানুষের জন্য সেটা ভালো হচ্ছে তুমি একটা দেখাও আজক তুমি রাস্তা বানাল একটা plan code বানাল কি ওটা আমার পাঁচ বছর টিকবে আমি কথার মানে বলছি কিন্তু দেখো সেটা এক বছরের মধ্যে কিন্তু destroy হয়ে যাচ্ছে তাহলে আমরা তো ভাবলাম মাণে যখন টাকাটা খরচা হয়েছে সেটা কিন্তু পাঁচ বছরের ভেবেই খরচা হয়েছে তো সেটাও তো effect করবে সে টাকাটাও তো আমাদের pocket থেকেই যাচ্ছে কিন্তু কি এইগুলো কি সরকার না চোখে দেখতে পাবে না কিছু আমার টাকা আমার pocket টা কি হবে আমি কিভাবে বাঁচবো মানে ওই যে একটা গান আছে মনে জানো কি কি যেন গান টা যে নচিকেতা নচিকেতার খুব ভালো একটা গান আছে বুজলে আমার ছেলে ইয়ে ভালো হবে পরের ছেলে উচ্ছন্নে যাক গিয়ে কি একটা ভালো গান আছে আমার মনে পড়ছে না এইসময় হ্যাঁ আমার হ্যাঁ আমি ওটাই তো বুজতে পারছিনা আমরা সাধারণ মানুষরা তাহলে এই politician দের উপর বিশ্বাস বাঃ কাউকে মানে গদিতে কেন হ্যাঁ ভোটে জিতিয়ে আমি করবো টা কি আমার হয়ে তোমার ultimately সেটা কিছুই হচ্ছেনা আমার pocket থেকেই তো টাকা যাচ্ছে তুমি আজকে ভোট করছ আজকে ভোট কিনছ বা যাই করছ ঠিক আছে হয়ত আমার personally বলাটা ঠিক হবেনা কারণ যেহেতু আমার নেই politics folitics কিছু দেখো কেউ না থাকলেও তো কিছু না কিছু হয় সেগুলো তো চোখের মধ্যে পড়ে ঠিক আছে তো এই যে টাকা ভোট কিনছে এ করছে সেটা কিন্তু আমরা দেখছিনা আমাদের টাকাতেই আমাদেরকে কিনছে আজকে যদি একটা ভালো মানুষকে নিয়ে আসি বা ইয়ে করি হ্যাঁ এটা কিন্তু আমরা বুঝছি না আজক যদি suppose তোমার ঘরে দুটো চাকরী হয়ে যায় আজকে যদি তোমার ঘরে তিনটে চাকরী তুমি কি ওই ভোটের হাজার টাকা দেবো বা আমাকে ভোট দে তোমায় পাঁচশো টাকা দিচ্ছি মাসে মাসে যে তুই আমাকে ভোট দিবি এরকম হবে কি কখনই হবে না

দুহাজার টাকায় এক মাস চলে না এক বছর কি করে চলবে তুমি বল হ্যাঁ আমি তো সেই কথাটাই তো বলছি এই টাকা গুলো দিয়ে একটা যেমন আমাদের central government সাইকেল দিচ্ছে হম তোমার ছাত্রছাত্রীদের কি আসার জন্য ঠিক আছে হম school আসার জন্য যারা দূরবর্তী তে থাকে। ঠিক আছে কিন্তু তারপরে যদি কন্যাশ্রী যুবশ্রী আচ্ছা তুমি কি এই টাকাগুলো দিচ্ছ সেটাতো আমাদের pocket থেকেই যাচ্ছে কিন্তু তুমি দুশো টাকা তিনশো টাকা সে টাকাতে কি একটা মেয়ের মানে একটা জামা হবে? একটা ভালো বই যদি আমি কিনতে যাই suggestion paper সেটাও কি কেনা যাবে এই টাকায় কখনো যাবে না কিন্তু কি আমি দিচ্ছি এটা একটা কথা কি আমি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম suffer কিন্তু suffer কিন্তু আমাদের pocket টাই করছে। suffer কিন্তু আমাদের দেশের economy GDP হ্যাঁ suffer সবাই করছে হম কারণ আজকে তুমি কিন্তু কিছু income করলে কিন্তু ভাববে আমার এই তাকাতে মাস যাবে কি যাবেনা কিন্তু আজকে তুমি ভাবো যে যার বাড়িতে সব কিছু আছে ওর কিন্তু ওই চিন্তা নেই।

হ্যাঁ খাওয়াবো হ্যাঁ আগে কিন্তু আগে চিন্তা করতাম যে খাওয়াবো কি girlfriend কে এখন কিন্তু এখন চিন্তা করতে হচ্ছে bike এ যদি নিয়ে যাই আবার তাকে ঘুরিয়ে নিয়ে আসতে পারবো তো বাড়ি restaurant এ যাওয়ার কথা তো ছেড়েই দাও ঘুরে বাড়ি আসতে পারবো তো। হ্যাঁ সেটাই হচ্ছে ব্যাপার এই চিন্তা ভাবনা তো মানুষের চলেই এসেছে। এই চিন্তা ভাবনা টা এসেছে এই চিন্তা ভাবনা টা আসছে না আমাদের দেশ টা উচ্ছন্নেও যাচ্ছে আমরা যদি কেউ কিছু না করি তাহলে আমাদের next generation আমাদেরই ছেলে মেয়ে আমাদেরই নাতিপুঁতি তারাই কিন্তু ভোগ করবে। আমরা তো suffer করছি। হম ওটাতো আরও বিচ্ছিরি হ্যাঁ পৃথিবী তো পিছিয়ে গেলো প্রায় এই কারনের জন্য মানে আর্থিক পরিস্থিতির দিক দিয়ে অনেকটাই পিছিয়ে গেলো।

আরও একটা আরও একটা GDP নিয়ে তোমাকে একটা কথা বলি মানে ইয়ে নিয়ে আমার খুব এটা মনে পড়ল যে আমাদের দেশে কোন কিছু যখনই হচ্ছে ঠিক আছে প্রত্যেকটা জিনিস দেখবে আমাদের reason নিয়ে ভাগ করেছে যে এটা হয়েছে এটা হিন্দু করেছে এটা হয়েছে এটা মুসলিম করেছে ঠিক আছে কখনো কিন্তু দেখাবে না যে এই মানুষ টা করেছে তার বাড়ি এখানে সে একটা খারাপ লোক। tactis ঠিক আছে তারা কিন্তু সবসময় এটার উপর actually কি তুমি original product টা কখনই জানতে পারবে না ঠিক আছে এটা করে কি হচ্ছে যে তোমার আমার মধ্যে ঝামেলা হচ্ছে আমি এটাকে কিভাবে না না effect এই আমাদের যে economically effect কিভাবে পড়ছে তোমাকে বোঝাই যেমন suppose ধরো আজকে একটা মুসলিম এর দোকান ঠিক আছে একটা হিন্দু কখনও কিন্তু যাবে না। না আমি তাদের মনে কি ধারণা ঢুকে আছে কিনা আমার মানে জাতি খারাপ হয়ে যাচ্ছে আরে ভাই ঠিক আছে তুই ওর দোকানে গেলে পড়ে তুই ওর যখন টাকাটা দিবি ও তখন আরও জিনিস কিনতে পারবে ও আরও জিনিস লাগাতে পারবে জিনিসটা আরও ভালো করতে পারবে। ঠিক আছে এবার একজন একজনের help এই তো বড় হয়না না সেটাই আমাদের মানে আমার কথা উনি যে বলার কথার meaning টা হচ্ছে এটাই তুমি একজন একজনকে help না করলে কখনো বড় হওয়া যায়না ঠিক আছে কিন্তু তুমি দেখো না না আমি বলি আমি কথা টা শেষ করি কথা টা শেষ করি কথা টা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে যেমন সরকার এই যে আমাদের কৃষক দের কাছ থেকে নিয়ে যাচ্ছে তাদের

প্রত্যেকটায় আমাদের বাইরের দেশের ওপর নির্ভর করতে হয় তবে চাল টাও তখন আমাদের ভারতের দেশের ওপরে নির্ভর করতে হবে যদি এটা কৃষিপ্রধান দেশ ছিল আজকে চাল কিনে খেতে হচ্ছে বাইরে থেকে এটাও হতে পারে একদিন আমাদের দেখতে হতেই পারে যা পরিস্থিতি চলছে। কৃষি টাকে economy তে কৃষি টাকে যেহেতু আমাদের fifty percent ছিল ওই জায়গাটায় সেই জায়গায় down হতে হতে তো অনেক down হয়ে গেছে আজকে যখন দেখবে যে কৃষি মানুষ টা যে আমি profit পাচ্ছিনা আমি কেন করতে যাবো সবাই তো doctor engineer হবে ঠিক আছে। কিন্তু ultimately কি হল সেটা আমাদের GDP তে effect পড়ল। সাধারণ মানুষ তো effect হচ্ছেই সাধারণ মানুষ তো effect করছেই ঠিক politics করতে করতে কতদূর চলে গেছে। হ্যাঁ মানভূম জেলায়, সেখানে ইটের একটা কারখানা আচে। খাপরায় ছাওয়ায় একটা লম্বা বেড়াগেট ধরনের একখানা বাংলো আচে।

শীত কালের সকালে সাড়ে ছ'টায় কারখানার ভোঁ বাজে। অশ্বিনী চা খায় না, সে গরম দুধের বাটিতে চুমুক দিচ্ছিলো। ভিকারীরা আউটডোরে কাজ করে। সে নীল রঙের প্যান্টটা পরে, মোজা জোড়া খুঁজ্জিল। তরুণ যদি পঁচিশটা ডন ফেলে, এগারোটা ডন ফেলেছিলো- বুড়ো শশী মিস্ত্রি তখন উৎবিত্ত মাংসের চর্বিগুলো গিলছিল। ঠিক সেই সময় কারখানার ভোঁ বাজিয়ে ওঠলো, ভোঁ ভোঁ ভোঁ। শেষ বটে, থেমে থেমে বাজছে, যে যেমন অবস্থায় ছিল ছুটলো। manager নতুন লোক সায়েবি মেজাজ তার নতুন বন্দোবস্ত নিয়ম হয়েছে। সাড়ে ছ'টায় সিটি বাজবার পাঁচ মিনিটের মধ্যে সকলকে, আপিসে আসে, হাজির হয়ে, সই করতে হবে। তার ওদিকে এক মিনিটও বিড়ম্ব হইলে অর্ধেক দিন অনুপস্থিত লেখা হবে। যদি একাদশ ডনটাতে ব্যাম শেষ করে বাবু~ উঠে বসলো। সে তারাতারি একটা জামা টেনে, বাইরে বেরিয়ে পড়ল।